হ্যা জানতে চাচ্ছিলাম যে এ আপনি যে ইজতেমা হওয়ার পরে যে হচ্ছে এ

এ হয়তো আহ যানজটের এতো ঝামেলা বা এতো ইয়া হবে না এই ব্যাপার এ আমি জানতে চাচ্ছিলাম আমি আসলে তোমায় একটা কোথায় বলবো সেটা হচ্ছে আমরা যে জায়গাতে ইজতেমা টা করি সে জায়গা সেখানে খুবই অল্প জায়গা

মানুষ খুব কম বসতে পারে

মেলা হবে না ঐরকম একটা space খুঁজে নির্ধারণ বা একটা ব্যবস্থা করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যান চলাচলের কোনো problem হবে না আর আমি আরেকটা কথা বলতে চাই আমাদের বর্তমান সমাজে প্রচুর জনসংখ্যা সেক্ষেত্রে আমরা সবাই নিজে নিজেদের জায়গা থেকে

দেখা যায় যে এখন বর্তমানে আমাদের এই সমাজে যে একটু সময় অল্প সময় বাঁচানোর জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে নেয় কিন্তু এটা আমাদের জন্য বিসর্জন করতে হবে কারণ এটা আমাদের উচিত না আর নয়তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না

উল্টো অনেকে এসে চারপাশে না দেখে তারপর জীবনের ঝুঁকি নিয়ে সে রাস্তা cross করে, সে রাস্তা পারাপার হয় চলে যায়, সেক্ষেত্রে accident দুর্ঘটনা ঘটতেই পারে, সেক্ষেত্রে আমাদের সকলেরই অবশ্যই যে আমরা আহ নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে আমরা একটা যেকোনো একটা সিদ্ধান্ত নেবো, কারণ

একটা গাড়ি আসতেসে আর আমরা তাড়াহুড়া করে সোজা এটার দিকে না follow করে না তাকিয়ে না দেখেই আমরা রাস্তা cross করে ফেলছি, cross করতে গিয়ে পারাপার করতেছি slip করতে একটা গাড়ি এসে আমাদের একটা ধাক্কা দিয়ে গেলো, একটা দুর্ঘটনা হয়ে গেলো সেটা।

ঠিকাছে আশিক ভাইয়া ঠিকাছে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ , আস্সালামালাইকুম। okay ভাইয়া আস্সালামালাইকুম, আপনিও ভালো থাকবেন।

হম হম, হ্যাঁ রিধি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি. আচ্ছা আজকে আমাদের অ্যাঁ তুমি কি আমাদের যে অ্যাঁ অ্যাঁ আমাদের দেশে বা বাংলাদেশের প্রধান যে অর্থনীতির চালিকাশক্তি এটা সম্পর্কে কি জানো?

অ, কৃষির অবদান বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বেশি. হ্যাঁ কৃষির বা অ্যাঁ কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম একটি অর্থনীতির অ্যাঁ অ্যাঁ বা বলা যায় মানুষের খাদ্য সংস্থানের একটি অন্যতম উপায়. কৃষি সূচনা কিন্তু আদিমকাল থেকেই হয়েছিল. পূর্বে মানুষ যখন কৃষি আবিষ্কৃত হয়নি তখন মানুষ অ্যাঁ বন জঙ্গলে ঘুরে বেড়াতো বা শিকার কর~ শিকার করাই ছিল মানুষের প্রধান জীবিকার উপায়. কিন্তু ধীরে ধীরে মানুষ দেখতে পারে যে বিভিন্ন স্থান কাল ভেদে শিকার পাওয়া যা সম্ভব হচ্ছেনা. তখনই কিন্তু মানুষ কৃষির দিকেই ঝুঁকে পড়ে. কৃষির উৎপত্তি সম্পর্কে কি তুমি জানো, কীভাবে উৎপত্তি হয়েছিল? কৃষি কাজে কৃষি কাজের উৎপত্তি আসলে অ্যাঁ কালেই হয়েছিল. তখন মানুষ আসলে অ্যাঁ একটা শস্য দানা থেকে যখন একটা চারা গজাতে দেখতে পারলো আর আস্তে আস্তে তারা বুঝতে পারল যে এভাবে কৃষিকাজটায় তাদের ফস~ অ্যাঁ খাদ্য উৎপাদন সম্ভব. আসলে মূলত ওখান থেকেই অ্যাঁ কৃষি কাজের উদ্ভাবন. হ্যাঁ, আর আম~ আমরা জেনে খুশি হব যে কৃষি কাজের সূচনা ঘটেছিল মূলত অ্যাঁ মহিলাদের হাত ধরে কা~ কেননা পুরুষরা যখন শিকারে বের হত তখন কিন্তু মহিলারা অ্যাঁ ঘরে ব~ অ~ অবস্থান করতো. তখন আস্তে ধীরে ওরা দেখতে পায় যে আব~ বা~ যে অতিরিক্ত পরিমাণ শস্য দানা বাইরে থেকে আসে সে শস্য দানা গুলো যখন ফেলে দেওয়া হয় বাইরে তখন ওই শস্য দানা গুলো থেকে চারা গজায়. এখন সেই চারা গজানোর মাধ্যমে যে আ গাছ তৈরি হয় সেই গাছ থেকে আবার কিন্তু নতুন ফসলো~ ফসল পাওয়া যায়. তো ওই থেকেই কিন্তু মহিলাদের উম ম~ মধ্যে এ ধারণাটা জন্ম নেয় যে আমরা অতিরিক্ত খাদ্যশস্যের দ্বারা নতুন করে উদ্ভিদ তৈরি করতে পারি এবং সেখান থেকে কিন্তু আবার উৎপাদন বৃদ্ধি করতে পারি.তবে এই যে কৃষির সূচনা কৃষি সূচনা ঘটে মূলত নারীদের হাতে ধরে. তুমি কি এতে স~ অ্যাঁ এইটার সম্পর্কে আর কিছু বলতে চাইবে? হম কৃষি কার্য শুধু আমাদের খাদ্যের চাহিদা মেটায়, মেটাচ্ছে তা কিন্তু নয়. কৃষি কিন্তু একটা direct কর্মসংস্থানের ও সুযোগ করে দিয়েছে. বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় ছাদ কৃষিকে বলা চলে. কিন্তু আঠেরো সালে যদি আমি বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা দেখি সেখানে কিন্তু অ্যাঁ মোট চল্লিশ দশমিক ছয় ভাগই যোগান দিয়েছিল কৃষির থেকে. এবং GDP তে এর অবদান ছিল চোদ্দ দশমিক এক শুন্য শতাংশ. তো আমরা বলতে পারি যে, আ কর্মসংস্থান সৃষ্টি এই যে তোদের মানব সভ্যর উন্নয়ন খাদ্য নিরাপত্তায় কৃষি ও অব~ অবদান অনস্বীকার্য.

তোর সেক্ষেত্রে বেশ বাধা বিপত্তি আমরা অ্যাঁ দেখছি কিংবা অ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যা আসছে বিভিন্ন ধরনের অ্যাঁ উন্নতি ঘটানো সহ সেগুলো কি সেই বিষয় আর তোমার কোন ধারণা আছে? হ্যাঁ আমি কৃষির যে উন্নতি সাধন উম কৃষির উন্নতি সাধনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসাবে ধরা যায় যে সনাতন পদ্ধতিতে মানুষ খুব বেশি আগ্রহী. আমাদের দেশেই কিন্তু অ্যাঁ যারা সনাতন ধ~ অ্যাঁ পদ্ধতিতে কৃষি কাজ করে তারা কিন্তু খুবই অ্যাঁ সক্ষমশীল মন মানসিকতার হয়. যার ফলে তারা নতুন কোন প্রযুক্তি বা নতুন কোন ধারা না গ্রহণ করতে চায় না সাধারণত. তারা চায় তাদের গতানুগতিক পূর্বপুরুষের ধারা অনুযায়ী কৃষিকাজ চালিয়ে যেতে. এর ফলে যে নতুন প্রযুক্তি আবিষ্কার হয় তা তারা গ্রহণ করতে চায় না. পাশাপাশি অ্যাঁ কৃষির উন্নয়নে কিন্তু প্রধান একটি প্রতিবন্ধক বলা যায় দারিদ্র্য কে. দারিদ্র্য কারণে কিন্তু উন্নত প্রযুক্তির যা মোটামুটি ব্যয়বহুল হয়ে পড়ে কৃষকদের জন্য সেটা কিন্তু তাদের আয়ত্তের বাইরে থেকে যায়.

আমাদের কৃষিতে যে বর্তমানে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি অ্যাঁ উদভাবিত হয়েছে পাশাপাশি নতুন বিভিন্ন ধরনের অ্যাঁ নতুন নতুন প্রজাতির আর উচ্চ ফলনশীল প্রজাতির উদ্ভাবিত হয়েছে.

তুমি কি এই সম্পর্কে কিছু জানো? হ্যাঁ genetic engineering সম্পর্কে আমার কিছু ধারণা আছে যে এটা হচ্ছে অ্যাঁ যেমন হচ্ছে হয়তো গমের মধ্যে অন্যান্য খাদ্যশস্যের অ্যাঁ পুষ্টিগুণ ওই ইয়ে তৈরি করা এবং কম ফলনশীল অ্যাঁ শস্যগুলা হচ্ছে অধিক ফলনশীল করে তোলা, এইগুলা হচ্ছে ওই genetic engineering. তবে আমার অ্যাঁ খুব বেশি ধারণা নেই তুমি যদি এর সম্পর্কে আরো কিছু বলতে. বুঝতে পেরেছি, আচ্ছা genetic engineering সম্পর্কে যদি আমি তোমাকে বিস্তার আকারে বলি তাহলে, genetic engineering হচ্ছে mainly gene নিয়ে কাজ করা. আমাদের প্রত্যেকটিই জীব দেহের দেহে আমরা যদি অ্যাঁ একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে ব্যা~ অ্যাঁ ব্যাখ্যা করতে যাই তখন কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে gene বা DNA . তো আমাদের জীবনে সত্যি প্রাধান হচ্ছে এটি বা একটি অ্যাঁ সকল বৈশিষ্ট্য বা তার উম আ তার ব্যবহার কেমন হবে তার প~ অ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি তার ফলন কেমন হবে তার রোগ বালাই কেমন হবে

ব্যবহার হয় সেই gene গুলার মাত্রা কিন্তু বাড়িয়ে দেয়. পাশাপাশি একটি উদ্ভিদের gene আরেকটি উদ্ভিদে জি~ gene এ নিয়ে স্থানান্তর করতে পারে. আ কোন জি~ অ্যাঁ কোন অ্যাঁ উদ্ভিদের বা কোন আমাদের ওৎ~ ধরো ধান যদি আমাদের প্রচুর প্রয়োজন হয় এই ধান গাছের যে gene টার কারণে রোগ বালাই বেশি হয় সেই gene টাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ধান গাছটির কম আক্রান্ত হবে রোগ বালাই দ্বারা. পাশাপাশি আমরা যদি এমন কোন gene ঢুকিয়ে দিতে পারি যার কারণে অ্যাঁ অ্যাঁ কোন একটি উদ্ভিদ অ্যাঁ এবং অধিক রোগ প্রতিরোধ খম হয়ে উঠবে তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে অ্যাঁ অ্যাঁ সেই অ্যাঁ অ্যাঁ সেই উদ্ভিদ থেকে আমরা অনেক বেশি ফলন পাব. তো সে ক্ষেত্রে আমাদের এই genetic engineering কিন্তু এই কাজগুলোই করে. তুমি কি বুঝতে পেরেছ? হ্যাঁ আমি বুঝতে পেরেছি এবং কিছু পদ্ধতি কিন্তু কৃষি পণ্যে খুব গুরুত্বপূর্ণ. যেমন হচ্ছে অ্যাঁ কৃষি পণ্যে কৃষি ক্ষেত্রে যে উৎপাদিত পণ্য আছে কম প্রক্রিয়ার. অ্যাঁ তো আমাদের হচ্ছে কৃষি কাজে বর্তমানে কিন্তু মানুষ কম উৎসাহিত হচ্ছে কারণ কারণ বলতে পারি যে কৃষকদের ন্যায্য মূল্য না দেওয়া. তা সেই ন্যায্য মূল্যটা পাচ্ছে না কারণ তারা করতে পারছে না, তারা হচ্ছে মধ্য~ মধ্যস্থতা ব্যবসায়ীদের মাধ্যমে কৃষি পণ্য খদ্দের কাছে পৌঁছে যায় এবং মধ্যস্থতা এই ব্যবসায়ী হচ্ছে বেশি মুনাফা অ্যাঁ মুনাফা নিচ্ছে.

উৎপাদিত দ্রব্যে চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সকল উত~ উত~ সকল প্রক্রিয়া অতিক্রম করতে হয় তাহলে ফসল উৎপাদন, উৎপাদী করন ফসল সংগ্রহ নমুনা করন, প্যাকেট করন করন পরিবহন কিন্তু কৃষকরা কিন্তু এত কিছু জানেনা. কৃষকরা তো আমাদের দেশের কৃষকরা এত উন্নত না, তারা শুধু উৎপাদনটা জানে এবং বাকি প্রক্রিয়া সম্পর্কে তারা অতটা অ্যাঁ তাদের অতটা জ্ঞান নেই তাই তারা হচ্ছে এইসব কিছু থেকে বাজারজাত করানোর প্রক্রিয়া থেকে অ পিছিয়ে পরছে এবং তারা তাদের ন্যায্য মূল্য টা পাচ্ছে না. তো সেই ক্ষেত্রে অনেক কিছুই করণীয় আছে, তুমি কি সেই সম্পর্কে সেই সম্পর্কে কিছু জানো? হ্যাঁ তুমি যেটা বললে যে কৃষি ক্ষেত্রে কিন্তু বিপণনের যে অ্যাঁ অয় বিপননের সম্পর্কে যে সচেতনতার অভাব তার কিন্তু কিন্তু আমাদের ব্যাপক পরিমাণ কৃষি পণ্যের নষ্ট হয়ে যায়. যে বিপণন বা আরেকটি হচ্ছে বিপনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা. বাংলাদেশে যেহেতু দারিদ্র্য অ্যাঁ বা দরিদ্র দেশ সেটি ক্ষেত্রে কিন্তু যোগাযোগ ব্যবস্থা গ্রাম, গ্রামের সাথে শহরের বা তো সে এগুলো কিন্তু খুবই অ্যাঁ খারাপ অবস্থা যোগাযোগ ব্যবস্থা. এর ফলে কিন্তু বিভিন্ন কৃষি পণ্য যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে না বা যতা~ তাদের আ গন্তব্যস্থলে অ্যাঁ সময় মত পৌঁছাতে পারেনা.

পাশাপাশি কৃষকের যে অ্যাঁ আম~ আমাদের কিন্তু এদেশের বেশিরভাগ কৃষকই বলা যায় অশিক্ষিত. তারা কিন্তু ওই যে তুমি যেটা বললা যে শুধুমাত্র উৎপাদন সম্পর্কেই জানে. কিন্তু এই যে অন্যান্য বিষয়গুলো যেমন সংরক্ষণ, যথাযথ ব্যবহার বা এর কি কিভাবে কখন কাটতে হবে কখন

তাহলে আমাদের কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে কৃষকদের আমাদের সেই শিক্ষায়ই শিক্ষিত করতে হবে. কৃষকদের কিন্তু যে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে তা নয় বরং যেটুকু তাদের প্রয়োজন সেটুকু করতে পারলেই কিন্তু আমাদের আমরা অ্যাঁ কৃষি অ্যাঁ উৎপাদন সম্ভবন অ্যাঁ সম্ভাবনাময় করতে পারব.

হ্যাঁ আমি আসলে বুঝতে পেরেছি ব্যাপারটা. এবং আধুনিক কৃষি পদ্ধতিতে উদ্ভিদের যেমন এরমধ্যেও কৃষিতে রাসায়নিক এব~ এবং যে প্রযুক্তিগত উন্নয়ন শস্যের ফলন দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু পরিবেশগত পরিবেশটার ক্ষতি হয়ে যাচ্ছে. আবার হচ্ছে কি তাদের সেই অ্যাঁ ধারণা নেই যে কি কতটুক পরিমানে কীটনাশক কি পরি~ কি ব্যবহার করা উচিত কতটুকু পরিমাণে ব্যবহার করা উচিত, পুরোটাই তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা আ বেশি কো~ করে ফেলছে সার আবার কীটনাশকের যার ফলে অ্যাঁ কৃষি ক্ষেত্রে উন্নয়নের তুলনায় ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে.

কি দিয়ে উম অ্যাঁ সাধারণ যে নীতিমালা গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানা~ জানাতে পারি বিভিন্ন complain এর মাধ্যমে. তার~ তাছাড়া অ্যাঁ কৃষকরা শিক্ষিত নয় এটা একটা কথা কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী অনাগ্রহ অনাগ্রহ রয়েছে তাদেরকে সেটাই শিক্ষিত যারা রয়েছে তাদেরকে হচ্ছে কৃষি ক্ষেত্রে হবে এভাবে আমাদের হচ্ছে কৃষির সার্বিক উন্নয়ন সম্ভব এছাড়া আরো অনেক কিছু আর এছাড়াও আর কিছু কি তুমি বলতে পারো, কৃষির ক্ষেত্রে? হ্যাঁ কৃষি যে আর কৃষি ক্ষেত্রে কিন্তু আমরা প্রধানত যে শুধুমাত্র আমরা অ্যাঁ ধান বা গম বা উদ্ভিদ চাষ করবো তা কিন্তু নয়. অ্যাঁ বিভিন্ন ধরনের প্রাণী চাষ যেমন মাছ চাষ অ্যাঁ হাঁস-মুরগি পালন, গরুর খামার সবগুলোই কিন্তু কৃষির অন্তর্ভুক্ত. সে ক্ষেত্রে আমরা শুধু মাত্র কোনো কিছু উদ্ভিদের চাষকে বা কৃষি, কৃষিজ উদ্ভিদের চাষকেই সাধারণত আমরা গুরুত্ব দি~ দিব না. এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের দেশের যা আবহাওয়া সেটি কিন্তু অ্যাঁ পশুপালনে খুবই অনুকূল. পশু বা হাঁস-মুরগি পালনে খুবই অনুকূল মাছ পালনেও কিন্তু আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলাশয় রয়েছে. সে ক্ষেত্রে কিন্তু আমরা মাছ চাষও আমাদের জন্য খুবই সম্ভাবনাময়. তবে অনেক সময় দেখা যায় কিন্তু যে কৃষকরা যে কোন মাছ কোন মরশুমে চাষ করতে হবে তা কিভাবে চাষ করতে হবে, পুকুরের উচ্চতা কেমন হবে পানির পানির এতে অম্লতা ক্ষারের মাত্রা কেমন হবে এগুলো কিন্তু কৃষক বুঝতে পারেনা. তো এক্ষেত্রেই যদি সি~ কৃষির ক্ষেত্রে যে শুধুমাত্র আমাদের ধান চাষ, গম চাষ, ভুট্টা চাষ নিয়েই থাকতে হবে তা কিন্তু নয়, আমাদের কিন্তু পশু পালনেও সচেষ্ট হতে হবে.

পাশাপাশি বর্তমানে কিন্তু কৃষি ক্ষেত্রে আরেকটি অন্য সম্ভাবনায় যে কৃষির অ্যাঁ বিভিন্ন উৎপাদনের ভিন্নতা. সেক্ষেত্রে বলা যায় যে আগের মনে করো আমাদের দেশে কিন্তু strawberry চাষ হতো না, এখন কিন্তু strawberry চাষ হয় এবং এটি ব্যাপক সম্ভাবনা ময় তো এক্ষেত্রে যে নতুন নতুন অ্যাঁ কৃষি অ্যাঁ কৃষির যে নতুন নতুন অ্যাঁ অ্যাঁ চাষাবাদ পদ্ধতি বা নতুন অ্যাঁ বিভিন্ন উদ্ভিদ সেগুলো কিন্তু চাষ করা যেতে পারে যেটি আমাদের দেশের জন্য অ্যাঁ পুষ্টির যোগান দেবে এবং পাশাপাশি আমাদের অ্যাঁ বই~ বিদেশে রপ্তানি করতেও সাহায্য করবে এবং বিদেশের থেকে অ্যাঁ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করবে. তুমি কি কৃষ~ অ্যাঁ কৃষির ক্ষেত্রে যে উম প্রধান যে বিষয়গুলো কা~ অ্যাঁ কৃষির ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখে সেগুলো সম্পর্কে জানো? কৃষি ক্ষেত্রে আসলে অ্যাঁ আবহাওয়া, জলবায়ু সেই সাথে কৃষকের অ্যাঁ কৃষকের পদ্ধতি এবং হচ্ছে অ্যাঁ এছাড়াও আরো অনেক কিছু আছে আমি শুধু এই এগুলোই জানি. তুমি তো আরো কিছু জানো? হ্যাঁ কৃষি ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাঁ একটু অন্য কোন অ্যাঁ যে ইয়ে হচ্ছে আমাদের অ্যাঁ বিষয় হচ্ছে সেটি হচ্ছে পানির যথাযথ যোগা~ যোগান বা তাপমাত্রা আলোর তাপমাত্রা কতটুক হবে, তাপমাত্রা কতটুক হবে আলোর পরিমাণ কতটুকু হবে এ থেকেই তো বর্তমানে খুব বেশি আ লা ব্যাখা ব্যাঘাত ঘটছে কারণ আমাদের কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে যে নতুন নতুন প্রযুক্তি বা অধিক সহনশীল যে উদ্ভিদ বা প্রাণী সেগুলো কিন্তু চাষাবাদে আগ্রহী হতে হবে এবং সেগুলোর যথাযথ চাষাবাদের পদ্ধতি জানতে হবে. আচ্ছা আজকে এ পর্যন্তই. আচ্ছা start করো. Arbi আপু. Arbi কেমন আছো? এইতো ভালো, আপনি কেমন আছেন?

জী, ভালো আসলে এতদিন exam চলতেছিল তো তার জন্যে একটুখানি, এখন পরীক্ষা শেষ তার জন্য এখন একটুখানি free আসি. ও এতদিন কি তোমার final exam চলছিল? জী final চলতেছিল. আচ্ছা এখন তো পরীক্ষা শেষ তা এখন তো অবসর সময় কাটাচ্ছো তাই না? জী এখন তো কিন্তু এখন আসলে আমি সারাদিনে অনেক bore হয়ে যাচ্ছি আসলে আমি আমার free time গুলা কীভাবে কাটাবো বুঝে~ বুঝতে পারি~ পারতেছিনা. তুই তো অবসর সময়ে movie দেখতে পারো তারপর বই পড়তে পারো আর কী যার যেটা ভালো লাগে অনেকে তো অবসর সময় হচ্ছে বই পড়তে পছন্দ করে অনেকে আবার উম movie, series এই গুলো দেখতে পছন্দ করে. তোমার কী করতে ভালো লাগে? আসলে movie, series এগুলার প্রতি তো এতটা আকর্ষণ নেই কিন্তু মাঝে মাঝে বই পড়া হয়. আচ্ছা আচ্ছা বই পড়া হয়. তো কী~ কী type এর বই পড়তে তোমার পছন্দ? আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলা ভালো লাগে, উপন্যাসের বইগুলা তারপরে ইসলামিক বইগুলা বেশি ভালো লাগে. আচ্ছা আচ্ছা তুমি ইসলামিক বই পড়তে পছন্দ কর. হ্যাঁ এইটা খুব ভালো কথা, আর রবীন্দ্রনাথের বই কিন্তু আসলে অনেক কঠিন তাই না? জী ভাষাগুলো একটুখানি কঠিন কিন্তু আমার কাছে উপন্যাস গুলা অনেক ভালো লাগে. হ্যাঁ আমার কাছেও উপন্যাসের বই পড়তে অনেক ভাললাগে কিন্তু আমি রবীন্দ্রনাথের উপন্যাস খুব বেশি একটা পড়তে পারি না, এটার একটা কারণ হচ্ছে আমার কাছে ভাষা অনেক বেশি কঠিন মনে হয় মানে জড়তা থাকে ভাষার মধ্যে মো~ কয়েকটা ভাষা একদমই বুঝতে পারি না. তো দেখা যায় অনেক ছোট একটা বই পড়তেও অনেক বেশি সময় লাগে, আর রবীন্দ্রনাথের বই তো আবার ছোট হয়ও না উনার বই অনেক বড় বড়ই হয়

অনেক বড় হয় তো দেখা যায় একটা বই পড়তে উম স্বাভাবিক একটা মানুষের যে সময় লাগে আমার তার থেকেও দ্বিগুণ সময় লাগতেসে কারণ আমি তো ভাষাই বুঝতে পারতাসি না, এই কারণে. এছাড়া আপনে আপু আপনে এই উপন্যাস পড়েন? হ্যাঁ উপন্যাস আমি পড়ি, অ্যাঁ তোমার হুমায়ুন আহাম্মেদের উপন্যাস পড়া হয় এছাড়া যদি কেউ কোনোটা মানে suggest করে যে এই উপন্যাসটা ভালো বা কিছু সেই ক্ষেত্রে পড়া হয়.

ওগুলা থেকে তোমার অনেক কিছু শেখাও যায়, জানাও যায় তো ওই ধরনের movie গুলা আসলে ভাললাগে. আপনি কি আমাকে এরকম কয়েকটা movie বা উপন্যাস suggest করবেন যেটা আমি আমার free time এ পড়তে পারবো? অ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে ওই উপন্যাস টাও তুমি পড়েও থাকতে পারো but অ্যাঁ এ আর একটা উপন্যাস আছে হুমায়ূন আহাম্মেদের সেটা হচ্ছে লীলাবতী তো ওখানে একটা কেন~ মানে কেন্দ্রীয় চরিত্র রয়েছে একটা মেয়ে কিন্তু ওই মেয়েটা হচ্ছে তোমার অ্যাঁ উম মানে বাবার বাড়িতে আর কি গ্রামে যখন বেড়াতে যায় তখন ওইখানে ও কেমন দৃশ্য দেখে এমন দৃশ্য ওইখানে ও কেমন দৃশ্য দেখে আশে পাশের মানুষগুলো কেমন থাকে, কার কীরকম আর কি চরিত্র থাকে সেগুলোই পুরা গল্পে বর্ণনা করে, এটা কোন এই উপন্যাসটার মানে সে~ উম গতানুগতিক কোন প্রেম কাহিনী type এর উপন্যাস না কিন্তু খুব মজার কারণ এক একটা চরিত্র একটার থেকে আরেকটা খুব বেশি আলাদা থাকে তো difference হওয়ার কারণে অ্যাঁ আর কি উপন্যাসটা আমি খুব enjoy করসি তাহলে আমিও পড়ে দেখব লেখক এর নাম হুমায়ুন আহাম্মেদ নাকি হুমায়ুন ফরিদ? না না হুমায়ূন আহাম্মেদ, লেখকের নাম হচ্ছে হুমায়ূন আহাম্মেদ আর গল্পটা হো~ মানে উপন্যাসটা হচ্ছে কি তো উপন্যাসটা খুব মজার হয় পুরোটা পড়লে তুমি একদম মনে হবে যে মানুষগুলার সাথে খুব বেশি relate করতে পারতাসো মনে হবে যে ওদেরকে তুমি নিজে থেকেই চিনো বা ওখানেই থাকতাসো মানে ওই পুরোটা বাড়ির

যে ওই বইটা পড়তে বসে তোমার মনে হবে তুমি নিজেই ওইখানে থাকতেসো বা ওদেরকে চেনো personally, এরকম একটা feel হবে, ঠিক আছে আপা, আমি তাহলে আজকে এটা আজকেই বা কালকে তে এটা আমি সংগ্রহ করে পড়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ এই বইটা খুব ভালো হবে এটা পড়ার চেষ্টা করতে পারো তাছাড়া তুমি recently কোন বইটা পড়েছ সেটা তোমার ভাললাগছে?

হম হম, এটা কার লেখা?

এটা মানে কেমন, অনেক বড় নাকি medium?

ও আচ্ছা আচ্ছা, অনেক বড়, এখনও শেষ হয়নি. তো এটা

যে আপু আমার পরীক্ষা চলতেছিল এবার সেই ক্ষেত্রে মানে একটু পড়ালেখার দিকে একটু focus দিয়েছিলাম সেই জন্য. হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো পড়ালেখার কারণে ওই আমিও এটাই করি মন্ধ না থাকলে আমি হচ্ছে কোন বই শুরু করি না কারণ একটা ব্যাপার কি তুমি যদি একটা বই পড়া শুরু করো মাঝখানে যদি আবার break দিয়ে অন্য কোন কাজ করো, বেশ কয়েকদিন বইটা না পড়ো তারপরে আর বইটার সাথে তুমি মানে মেলাতে পারবা না কোন কিছুই তো যার কারণে যখন একটা বই পড়া start করবা প্রতিদিন ওই বইটা আসলে পড়া লাগে নাহলে বইটার আর কি দৃশ্যপটটা ভালো লাগেনা পরে আর মাঝখানে যদি অনেক বেশি বিরতি দিয়ে দাও এরকম

হ্যাঁ হ্যাঁ আগ্রহটা নষ্ট হয়ে যায় একদমই এইটা ঠিক বলেছ. আচ্ছা আপু, আচ্ছা আপা আপনি কি movieদেখেন? হ্যাঁ হ্যাঁ আমি movie দেখি আ উম movie দেখতে আমার কাছে ভালই লাগে, তবে ইদানিং হচ্ছে series দেখতেসি কারণ দেখা যায় যে একটা series শুরু করলে অনেকদিন ধরে টানা ওই series টাই দেখি প্রত্যেকদিন একটা বা দুটা করে episode দেখা হয় series এর movie এর ক্ষেত্রে সেটা তো একদিনেই একটা movie দেখা হয় এরকম recently movie দেখেছি মনে হয় হইচই এ একটা movie দেখলাম কিন্তু series ই দেখা হয় বেশি. তোমার অ হইচই এ একটা series দেখসিলাম ছোট, ওইটা একটা বইয়ের উপর আর কি depend করে নির্মাণ করসে, শরৎচন্দ্রের একটা বই তো ওই series টা recently হচ্ছে দেখেছি. আমি movie এর থেকেও series বেশি দেখেন, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলসো আমি হচ্ছে movie এর থেকে বেশি series দেখতে পছন্দ করি. আমি English series তারপর হিন্দি বাংলা সব mix করেই দেখি, তবে আমার কাছে মনে হয় English টাই বেশি মজা লাগে উম বাংলা series গুলাতো দেখোই একটু গতানুগতিক হয়ে থাকে মানে সবই একই রকমের কাহিনী, same old love story তো এগুলা একটু কম দেখি তবে হ্যাঁ বাইরের series গুলা কিন্তু খুব ভালো হয় ওগুলা দেখা হয় বেশি